জয়েন করা হয়েছে। আকাশটা ব্লু ব্লু সাদা সাদা--

কেটে কেটে ডিসাইন করা হয়েছে পাশে একটা চার--

এইটা একটা লন্ড্রি এইখানে মতন ।

পাশে বাউন্ডারি করা আছে ওটার সাইড এ--

এটা একটা রোড সাইডে পার্কের মতন সাইডে সাইডে --

এডভেস্টার দিয়ে জলানা বানানো হয়েছে। কাছে কাছে--

এই জায়গাটি এইখানে আরাম করবার জন্য অনেকগুলো ডিসাইন ডিসাইন গাছ আছে--

কাছাকাছি আছে অনেকগুলো জানলা দেখাচ্ছে আকাশটা সাদা স--

এইটা একটা গুড ডে -এর মধ্যে দেখানো হয়েছে গুড ডে -এর মধ্যে চকলেট ।